তার উপাধি বিলুপ্ত করা হয় । বলাবাহুল্য রাজন্যবর্গের প্রতি এই হীন আচরণ হিন্দু-মুসলিম সাধারণ ভারতবাসী ভালো চোখে দেখেনি । ডালহৌসি নির্লজ্জভাবে অযোধ্যা ও নাগপুরের রাজপ্রাসাদ লুণ্ঠন করেন। ঐতিহাসিক জন. কে. লিখেছেন যে রাজপরিবারের বিলুপ্তির সঙ্গে সঙ্গে নাগপুরের রাজপ্রাসাদ লুণ্ঠিত হয় । আসবাবপত্রাদি, মণিমুক্তা, অলংকার এমনকি হাতি ঘোড়া পর্যন্ত লুণ্ঠিত হয় এবং এর কিছু কলকাতায় প্রকাশ্যভাবে বিক্রি করা হয় । বলাবাহুল্য এই সব কার্যকলাপ সাধারণ প্রজাবর্গের মনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও ভারতীয় রাজন্যবর্গের মনে তীব্র আতঙ্ক ও অসন্তোষের সৃষ্টি করে । জন. কে. লিখেছেন যে নাগপুর রাজ্য দখল অপেক্ষাও এই ধরনের নির্লজ্জ লুণ্ঠন ও মালপত্র বিক্রির ঘটনা সন্নিহিত প্রদেশগুলোতে অধিকতর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে । ইংরেজ কর্তৃক অধিকৃত বিভিন্ন দেশীয় রাজ্যোর রাজপরিবারে আশ্রিত ব্যাক্তিগণ, জমিদার, তালুকদার ও সেনাদল কর্মচ্যুত ও জীবিকা হীন হয়ে পড়ে । এর ফলে তাদের মধ্যে তীব্র নৈরাশ্য ও প্রবল অসন্তোষ দেখা দেয়। অর্থনৈতিক কারণ - ইংরেজদের স্বৈরাচারী ও সুপরিকল্পিত অর্থনৈতিক শোষণ এর ফলে দীর্ঘদিন ধরে ভারতীয়দের মনে তীব্র অসন্তোষ পুঞ্জিভূত হয় । সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পর্যন্ত এই একশো বছরের মধ্যে company এদেশ থেকে প্রচুর সোনা, রুপা ইংল্যান্ড এ নিয়ে যায়। তাদের একচেটিয়া বাণিজ্যিক অধিকার যেমন

প্রতিযোগিতায় দেশীয় কুটির শিল্পজাত সামগ্রীর টিকতে পারেনি। এর ফলে ভারতীয় কুটির শিল্প বিশেষত তাঁত শিল্প ধ্বংস হয় এবং বেকারত্ব বৃদ্ধি পায় । ভারত পরিণত হয় ম্যানচেস্টার ও ল্যাঙ্কাসায়ের কাঁচামাল সরবরাহের উৎস ও উৎপন্ন পণ্যের বাজারে। ইংরেজদের ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব নীতি দেশবাসীকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দেয় । বেন্টিং এর ভূমি সংস্কার নীতির ফলে বহু প্রাচীন জমিদার বংশ অবলুপ্ত হয়, এবং ডালহৌসি নিযুক্ত ইনাম commission বোম্বাই presidency প্রায় কুড়ি হাজার জমি য়া~ দারি বাজেয়াপ্ত করায় দেশের অর্থনৈতিক সংকট তীব্রতর হয়ে ওঠে। দরিদ্র কৃষকদের উপর অসহনীয় কর ভার চাপানো হয়। গদিচ্যুত শাসকদের আশ্রিত ব্যাক্তি, কর্মচ্যুত সেনাদল, রাজকর্মচারী

স্থায়ী বন্দোবস্ত কৃষক, প্রাচীন জমিদার সম্প্রদায় ও সাধারণ গ্রামবাসীর জীবনে সর্বনাশ ডেকে আনে । মাদ্রাজের উত্তর সরকার অঞ্চলের ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে জমিদার শ্রেণী ক্ষতিগ্রস্ত হয় । মাদ্রাজে রায়তওয়ারি ব্যবস্থার ফলে ভূমি রাজস্বের পরিমাণ প্রায় তিরিশ চল্লিশ গুণ বৃদ্ধি পায় । অযোধ্যায় প্রবর্তিত ব্রিটিশ রাজস্ব নীতি এবং এই অঞ্চলের মুখ্য commissioner জ্যাকসন সাহেবের অসহায় অনুভূতি পূর্ণ মনোভাবের ফলে তালুকদার ও কৃষকদের দুর্দশার অন্ত ছিল না । চৌকিদার কর, পথকর, যানবাহন ও অন্যান্য নানা কর ভার প্রজাদের জীবন দুর্বিষহ করে তোলে। দেশীয় রাজন্যবর্গ, শিল্পী-সাহিত্যিক সঙ্গীতজ্ঞ প্রভৃতি নানা গুনীজনদের পৃষ্ঠপোষকতা করতেন। মন্দির ও মসজিদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে

ও প্রতিষ্ঠানগুলিও ধ্বংসের মুখোমুখি হয়ে দাঁড়ায়। জন কে লিখেছেন যে কর্মচ্যুত হওয়ার পর অবস্থা এমনই দাঁড়িয়েছিল যে, মূল্যবান আসবাবপত্র ও অলংকার সামগ্রী বিক্রির পর এইসব অভিজাত পরিবারের মহিলারা রাত্রির অন্ধকারে অন্যের গৃহে গিয়ে ভিক্ষা করে জীবন নির্বাহ করতেন। সুতরাং এই অবস্থার বিরুদ্ধে জনগণ যে বিদ্রোহী হয়ে উঠবে এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। সামাজিক ও ধর্মীয় কারণ- ভারতে company র শাসন প্রবর্তিত হওয়ার সময় থেকেই ইংরেজরা ভারত বাসি ও তাদের আচার-আচরণ ও সামাজিক রীতিনীতিকে তীব্রভাবে ঘৃণা করতো। ইংরেজদের চোখে ভারতীয়রা বর্বর ছাড়া অন্য কিছু ছিল না। সতেরোশো আশি খ্রিস্টাব্দে রচিত সিয়ার-উল- মুতাখরিন গ্রন্থে বলা হয়েছে যে ইংরেজরা ইচ্ছে করেই ভারতীয়দের সংস্পর্শ বর্জন করে চলত। Sir সৈয়দ আহমেদ খান লিখেছেন যে, ইংরেজ রাজকর্মচারীর সঙ্গে দেখা করতে গেলে সম্ভ্রান্ত ভারতীয়রাও ভীত হয়ে উঠতেন। সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস লিখেছেন যে কয়েক বছর পূর্বেও অধিকাংশ ইংরেজ ভারতীয়দের বর্বর বলেই মনে করত। ভারতীয়দের প্রতি তাদের বিজেতা সুলভ উদ্ধত্যপূর্ণ আচরণ শাসক ও শোষিতের মধ্যে বিরাট ব্যবধানের সৃষ্টি করে। এর ফলে ইংরেজদের সম্পর্কে ভারতীয় মনে স্থায়ী সন্দেহ ও অবিশ্বাসের সৃষ্টি হয়। এমনকি তাদের জনহিতকর কার্যবলি কেও ভারতবাসী সন্দেহের চোখে দেখতে থাকে। খ্রিস্টান ধর্ম প্রচারকদের ধর্ম প্রচারের চেষ্টা ও হিন্দু মুসলিম ধর্ম সম্পর্কে তাদের বিষোদগার ভারতীয় মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ইংরেজি শিক্ষা, স্ত্রী শিক্ষা, বিধবা বিবাহ, হিন্দু উত্তরাধিকার আইন এবং সতীদাহ ও শিশুহত্যা নিবারণ প্রভৃতি আইন, এমনকি railway, telegram, telegraph, গঙ্গা নদীতে সেচ ব্যবস্থা প্রবর্তন ভারতীয় মনে ইংরেজদের উদ্দেশ্যে সম্বন্ধে এক

সংস্কৃতির ওপর তীব্র আঘাতে আভাস পান। সামরিক কারণ - ইংরেজরা একদিন বাহুবলের সাহায্যে ভারত বর্ষ জয় করেছিল এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের ভিত্তি ছিল বাহুবল, কিন্তু নানা কারণে দেশীয় সিপাহিদের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব তীব্র হয়ে ওঠে। প্রথমত, দেশীয় সিপাহিদের অধিকাংশ সময়েই বহুদূর প্রদেশে যুদ্ধযাত্রা করতে হতো। এই কারণে তারা অতিরিক্ত ভাতা দাবি করে। এই দাবি না মঞ্জুর হওয়ায় তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। দ্বিতীয়ত - বেতন, পদমর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধার ব্যাপারে ইংরেজ ও ভারতীয় সৈন্যদের মধ্যে সরকারের বৈষম্যমূলক নীতি ভারতীয় সিপাহিদের বিক্ষুব্ধ করে তোলে। তৃতীয়ত - তৎকালীন ভারতীয় সমাজে সমুদ্রযাত্রা জাতিচ্যুত হওয়ারই সামিল ছিল। তা সত্ত্বেও ভারতীয় সৈন্যদের সমুদ্র অতিক্রম করে ব্রহ্মদেশে যুদ্ধের জন্য পাঠানো হলে তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। চতুর্থত - প্রথম আফগান যুদ্ধ আঠেরোশো ঊনচল্লিশ খ্রিস্টাব্দ ও ক্রিমিয়ার যুদ্ধ আঠেরোশো চুয়ান্ন থেকে আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে ইংরেজ সেনাবাহিনী সীমাহীন দুঃখ দুর্দশার কাহিনী ভারতীয় সেনাবাহিনীর মনে আশার সঞ্চার করে। তারা ইংরেজ সৈনিকদের বিরুদ্ধে প্রতি শ্রদ্ধা হারায় এবং তাদের বিরুদ্ধে জয় লাভের আশায় উৎসাহিত

এই ভবিষৎবাণী সিপাহিদের মনে প্রবল উৎসাহে সঞ্চার করে। প্রত্যক্ষ কারণ - বিদ্রোহের ক্ষেত্র ও পূর্ব থেকেই প্রস্তুত ছিল। ঠিক এই সময় নতুন enfield rifle এর প্রবর্তন বিদ্রোহে ইন্ধন যোগায়। রাইফেল এ যে টোটা ব্যবহার হতো তার খোলসটি দাঁতে কেটে rifle এ পরাতে হতো। এই খোলসটি গরু ও শুয়োরের চর্বি দিয়ে তৈরি হতো। ধর্মচ্যুত হওয়ার আশঙ্কায় হিন্দু-মুসলিম সিপাহীরা এই টোটা ব্যবহারে অসম্মত হয়। এই টোটা হলো মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ। সিপাহি বিদ্রোহের গতি - আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে শে ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুর সেনানিবাসের চর্বি-মাখানো টোটা নিয়ে বি~ বিক্ষোভ দেখা দেয়। এরপর ঊনত্রিশে মার্চ ব্যারাকপুরের সেনানিবাসে মঙ্গল পান্ডে বিদ্রোহ ঘোষণা করেন। তার হাতে কয়েকজন ইংরেজ সামরিক কর্মচারী নিহত হন। মঙ্গল পান্ডে কে বিদ্রোহের প্রথম শহীদ হিসাবে গণ্য করা হয়। তবে বহরমপুর ও ব্যারাকপুর সেনানিবাসের এইসব কাজকর্মকে প্রতিবাদ মূলক হিসেবে চিহ্নিত করা যায়, পরিকল্পিত বিদ্রোহ এগুলি নয়। আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের দশোই মে বিরাট সেনানিবাসেই প্রকৃতপক্ষে

প্রভৃতি ভারতের এক বিরাট অঞ্চলে বিস্তৃত হয়। বিদ্রোহ দমনের জন্য সরকার কঠোর দমন নীতির অবলম্বন করেন। বিদ্রোহীদের বহু ত্যাগ তিতিক্ষা ও বীরত্বপূর্ণ সংগ্রাম সত্বেও আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের জুলাই মাসের মধ্যে সমগ্র ভারতে বিদ্রোহ দমিত হয়। সিপাহি বিদ্রোহের নেতৃত্ব বৃন্দ সিপাহি বিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল দিল্লি, কানপুর, লখনও, বেরিলি, ঝাঁসি এবং বিহারের আরা। বিদ্রোহী সিপাহীরা দিল্লির গদিচ্যুত বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহ কে মহা বিদ্রোহের নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছিল। তিনি নামসর্বস্ব নেতা ছিলেন মাত্র যদিও তার নামে বিদ্রোহ পরিচালিত হতো। বিদ্রোহের কেন্দ্রবিন্দুতে তার মত জরাগ্রস্ত, দুর্বল ও দোদুল্যচিত্ত ব্যক্তির উপস্থিতি মহাবিদ্রোহকে দুর্বল করে তোলে। দিল্লিতে বিদ্রোহ পরিচালনার মূল দায়িত্ব ছিল একদল সেনার উপর এবং তাদের নেতা ছিলেন গোলন্দাজ বাহিনীর সুবেদার বাত খান। কানপুরে বিদ্রোহের নেতা ছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর পোষ্যপুত্র নানাসাহেব। তার পক্ষে সেনাপতি তাতিয়া টোপি ও মন্ত্রী হাকিম আজিমুল্লা

সিংহাসনে স্থাপন কোরে নিজেই বিদ্রোহ পরিচালনা করতেন। ঝাঁসিতে বিদ্রোহ পরিচালনার গুরু দায়িত্ব বহন করেন তরুণী বিধবা রানী লক্ষ্মীবাঈ। বিহারের মুখ্য সংগঠক ছিলেন আরার নিকটবর্তী জগদীশপুরের পদচ্যুত জমিদার অশীতিপর বৃদ্ধ কুনওয়ার সিং। ফৈজাবাদে বিদ্রোহের নেতৃত্ব দেন বৃদ্ধ মৌলবি আহাম্মদুল্লাহ। আসামে বিদ্রোহীদের নেতৃত্ব দেন মনিরাম দেওয়ান। বেরিলিতে নেতা ছিলেন রোহিলা নায়ক বাহাদুর খাঁ। সিপাহী বিদ্রোহের প্রকৃতি - আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদের অন্ত নেই। অনেকের মতে এটি ছিল নিছক একটি

আবার অনেকের মতে এটি ছিল নিছক একটি সামন্ত বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ - Sir জন লরেন্স, Sir জন সিলি, চার্লস রবার্টস, মুখ্য ইংরেজ ঐতিহাসিকদের মতে এই বিদ্রোহ একটি সামরিক বিদ্রোহ ব্যতীত অপর কিছু ছিল না। সমকালীন বিদগ্ধ ভারতীয়দের মধ্যে প্রায় সকলেই অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, কিশোরী চাঁদ মিত্র, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়, দাদাভাই নওরোজি, সৈয়দ আহমেদ, রাজনারায়ণ বসু, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করেছেন। দেশীয় কোনো রাজনৈতিক সংগঠন এই বিদ্রোহ সমর্থন করেনি। শিক্ষিত সম্প্রদায় বিদ্রোহের নিন্দা করেছেন। ভারতের ব্যাপক অঞ্চলে বিদ্রোহের কোনো প্রভাব পড়েনি এবং দেশের সাধারণ মানুষের সঙ্গেও বিদ্রোহের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। এই কারণে এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়। সিপাহী বিদ্রোহ আখ্যা যুক্তিযুক্ত নয় কিন্তু এই বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করা যুক্তিসঙ্গত নয়। ইংল্যান্ডের পার্লামেন্টে আলোচনাকালে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের জুলাই মাসে টোরি পার্টির নেতা ডিসরেলি বলে, এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেন। সমকালীন ইংরেজ ঐতিহাসিক নর্টন, ডাফ, আউট্রাম, ম্যালেসন, জন কে, চার্লস বল, হোমস এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ হিসাবে আখ্যায়িত করেছেন। বিশিষ্ট মনীষী কার্ল মার্কস দ্ব্যর্থহীন ভাষায় একে জাতীয় বিদ্রোহ বলেছেন। তিনি বলেছেন যে ব্রিটিশ শাসকরা যাকে সামরিক বিদ্রোহ বলে ভাবছেন আসলে সেটা একটি জাতীয় বিদ্রোহ। তিনি অন্যত্র বলেছেন, বর্তমান ভারতীয় অশান্তিটা সামরিক হাঙ্গামা নয় জাতীয় বিদ্রোহ। এই বিদ্রোহ কেবল মাত্র সিপাহিদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ভারতের বিভিন্ন স্থানের জনসাধারণ বিশেষত অযোধ্যা, রোহিলা-খন্ড ও বিহারের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে যোগদান করেন। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, নানাসাহেব, কুনওয়ার সিং প্রমুখ রাজন্যবর্গ,

ভারতের সম্রাট বলে ঘোষণা ক'রে ভারতে বিদেশি প্রভাবমুক্ত এক দেশীয় শাসন ব্যবস্থা স্থাপনে উদ্যোগী হয়। সুতরাং, এই বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ বলা অযৌক্তিক।

হ্যাঁ হ্যা দত্ত বাবু কেমন আছো আমি ঠিক আছি কোথায় তুমি এখনি এত এত late পর তুই কল করছিস কি বলবো দত্ত বাবু এতো বাজে wither নাএখানকার সত্যি খাসি লোকরা মুখে হাচি করে দিচ্ছে বাচ্চারা খুনো খুনি করছে শুধু একদম নিঃশ্বাস নিতে পাচ্ছি না এই রকম ব্যাপার আপনি জানেন একটা কথা আজকে আমি ক্লাস নিচ্ছি লাম ওই খানে একটা parents আসে parents এসে বলচ্ছে স্যার আমি মুততে মুততে বেঝেছি কি করে স্যার মারা যেতাম, মারা যেতাম কেনো কি হয়েছে বলে স্যার আমার একশো তিন পয়েন্ট নয় ডিগ্রি জ্বর এসে গেছে আমি বলচ্ছি কি করে

ওটাই তো ব্যাপার আছে চার দিন থেকে ওপরে হয়ে গেলো? ওষুধ নেবেন না হ্যাঁ শরীরটা ভালো তিনটে shirt change করতাম just বাড়িতে থেকে চান করার পরে

তারপরে কি পুজো করতে করতে আমার মানে পুরো আবার আবার চান করে নিচ্ছি তারপর, খাওয়ার যদি গরম খাই আবার চান করে নেবো বা, বসাতে হবে।

অগাধ হয়ে যাচ্ছে একবারে, করে যাচ্ছে বলছে কি অন্ধকার সামনে এসে পড়ে গেছিল তাই

একটু বৃষ্টি হবে আর, হ্যাঁ একদম ফালতু মাল weather টা

চালুই থাকবে। mean time যখন সকাল হচ্ছে পুরো বিছানাটা ভিজা আছে কীসে? সেই পাঁচ লিটার জল তাও পেচ্ছাপ একদম পিলা হচ্ছে। এবার ঠাণ্ডা এসছে তাও আমরা তাও আমরা T-shirt or shirt এ বেরচ্ছি রাত্রে বেলা একটু জ্যাকেট পরে নিচ্ছি ভয় খেয়ে নাহলে কিন্তু ঠাণ্ডা নেই।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 এতো বাজে অবস্থা এতো বাজে অবস্থা এতো বাজে অবস্থা ভাবতে পারছেনা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 শরীর এটা জ্যাকেট না আসে কী বলবো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

এতো গরম আছে ঘুরতে যান ঘুরতে যান কতবার বলবো ঘুরতে যান আহ আমি আমি এই just আমি আর,

হ্যাঁ এবার আওয়াজ আসছে? skin এ পুরো rash হয়েছে। হ্যাঁ?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

জোরে?

সমুদ্র আছে। আপনি কোথায় দাঁড়িয়ে মিদনাপুরে দাঁড়িয়ে কি কোলকাতা থেকে দাঁড়িয়ে? না না না আমি কোলকাতায় আছি এতো গরম আছেনা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

না না না না না ওইরকম নেই এই ধরে নাও সাত আট নয় দশ হবে এখন তো কোলকাতায় seventeen eighteen আছে ওই টাইমে সাত আট নয় দশ হবে ওর থেকে বেশি হবে না। দেখা যাক, দেখা যাক কী হয় কিন্তু ওরকম হবে এবার দত্ত বলুন তো যেখানে আপনি visit করতে গেছিলেন Bangalore এর weather টা কেমন থাকে আপনি তো গিয়েছিলেন। হ্যাঁ। তাহলে West Bengal কে কী বলা যায়? ওটাই তো ঠাণ্ডা তো আপনার হয়নি এই আপনার ধরে নিন ডিসেম্বর আট তারিখ থেকে আহ ডিসেম্বর তিরিশ তারিখ থেকে ওই জানুয়ারি দশ পনেরো তারিখ পর্যন্ত একটু ঠাণ্ডা পড়বে তারপরে শেষ হয়ে যাবে ঠাণ্ডাটা কী বলবো? বিনোদন, বিনোদন চিত্ত বিনোদন বা মনোরঞ্জন এমন এক ধরনের কাজ যা দর্শক বা শ্রোতার আকর্ষণ বা আগ্রহের বিষয় এবং যা তাদের আনন্দ প্রদান করে। বিনোদন কোনো ধারণা বা কাজ হতে পারে কিন্তু হাজার বছর ধরে দর্শক বা শ্রোতা আগ্রহ ধরে রেখেছে এমন কাজ হতে হবে। যদিও মানুষের বিভিন্ন বিষয়ে আগ্রহ থাকে, কারণ বিনোদনে মানুষের বিভিন্ন পছন্দ থাকে এবং বেশির ভাগই স্বীকৃত ও পরিচিত। সংস্কৃতিতে গল্প বলা, সঙ্গীত নাটক, নৃত্য ও বিভিন্ন ধরনের প্রদর্শন কলা বিদ্যমান এসব বিনোদনের রূপ সময়ের সাথে সাথে আধুনিকিকীকরণও রয়েছে। বিনোদন শিল্প গড়ে ওঠার সাথে সাথে এই আধুনিকীকরণ পদ্ধতি ত্বরান্বিত হয়েছে। বিনোদন গ্রহণের অভিজ্ঞতা আনন্দ লাভের সাথে জড়িত, ফলে বিনোদনের একটি সাধারণ উদ্দেশ্য হলো মজা ও হাস্যরস। যদিও অনেক বিনোদন গুরুতর উদ্দেশ্য থাকে এই কারণেই বিনোদনের বিভিন্ন রূপ দেখা যায়। যেমন অনুষ্ঠানাদি উৎযাপন ধর্মীয় উৎসব ও ব্যঙ্গ। যাই হোক বিনোদনে যাই প্রদর্শিত হোক না কেন এ থেকে অন্তর্দৃষ্টি বা বুদ্ধির বিকাশের সম্ভাবনা রয়েছে। মনোবিজ্ঞান ও দর্শন বিনোদন শিক্ষা ও বিপণন থেকে বি~ বিভিন্ন যদিও বিনোদনের লক্ষ্য অর্জনের জন্য কীভাবে বিনোদনের আবেদন ব্যবহার করতে হয় তা শেখা প্রয়োজন। পণ্ডিতগণ বিনোদনের গুরুত্ব ও প্রভাব অনুধাবন করেছেন এবং এর আধুনিকীকরণের প্রভাব কলা বিদ্যার অন্য ক্ষেত্রেও রয়েছে কোনো নির্দিষ্ট বিনোদনে তখনই দর্শক সন্তুষ্টি অর্জন করে এবং তাদের দৃষ্টিভঙ্গি পাল্টায় যখন তা মানুষের মনে জীবনের অর্থ কী, মানুষ হওয়ার অর্থ কী, কোনটা সঠিক কাজ বা আমি কী জানি, তা কীভাবে জানি এ ধরনের সার্বজনীন দর্শন তাত্ত্বিক প্রশ্ন ঢুকিয়ে দেয়। এই প্রশ্ন সমূহ গল্প চলচ্চিত্র নাটক কবিতা বই নৃত্য comic বা game আকারে উপস্থাপিত হয়। নাটকের উদাহরণ হ'ল উইলিয়াম শেক্সপিয়ারের নাটক হ্যামলেট, যেখানে কেন্দ্রীয় চরিত্র কাব্যের মাধ্যমে এই বিষয় সমূহ উপলব্ধি করে। চলচ্চিত্র, যেমন দ্য ম্যাট্রিক্স এ জ্ঞানের প্রকৃতি খুঁজে বের করা হয় এবং বিশ্বব্যাপী মুক্তি দেয়া হয়। উপন্যাস, এই বিষয়ে সম্পর্কে অনুসন্ধান করার সুযোগ প্রদানের পাশাপাশি পাঠকদের বিনোদন দান করে।

প্রকৃতপক্ষে এটি একটি radio comedy গল্পটি এত জনপ্রিত হয়েছিল যে পরে এই গল্প উপন্যাস, চলচ্চিত্র, television series, মঞ্চ নাটক, comic, audio বই LP record রোমাঞ্চকর game ও online game এ গৃহীত হয়। কিছু ধারণা বাগধারা হিসেবে ব্যবহৃত হয় এবং বিভিন্ন ভাষায় অনূদিত ক~ হয়ে থাকে। এর মূল বিষয়বস্তু হলো জীবনের অর্থ এবং বিনোদনের মূল্যবোধ কৃত্রিম বুদ্ধিমত্তা একাধিক শব্দ স্রষ্টা ও দার্শিন দার্শন তাত্ত্বিক পদ্ধতি। গল্প বলার মাধ্যমে বা শব্দ চিত্র বা ইঙ্গিত এর মাধ্যমে ঘটনাবলী ও অভিজ্ঞতা প্রকাশের দ্বারা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে তাদের

campaign এ আগুনের চারপাশে বসে ভ্রমণকালীন অন্য সাংস্কৃতিক গল্প শোনা। প্রাচীন সময়ের গল্প বলার ধারা এখন অবশ্য লেখার দ্বারা প্রকাশ করা হয়। তাই সে সময়ের মূল্য তো